কাচ কাচের দর জানালা লাগানো কাঠের--

সামনে একটা অটো আছে একটা লোক স্কুটি নিয়ে যাচ্ছে সামনে অনেকগুলি লোক হাঁটছে।

আছে ত্যাল আছে এগুলো অনেক গুঁড়ো আছে দুধ আছে।

এটা একটা ফুলের নার্সারি এখানে অনেক ধরনের ফুল আছে।

পার্ক থেকে দেখা যাচ্ছে অনেকগুলু গাড়ি দেখা যাচ্ছে।

একটা গাড়ি দাঁড়ানো-দাঁড় করানোও আছে পাকা মেঝা ।

এক আঁকা সামনে একটা টেবিল টেবিলের উপর একটা গ্লাস রাখানো

জ সাইডে দিয়ে একটা বিল্ডি পিছনে একটা বিল্ডিং আছে।

উম পাকা পিলার আছে লোহার একটা।

আয়না আছে লাইট জ্বলছে টিন আছে উপরে ।

সামনে একটা উম উম মেশিনের মতন আচে সেটা দিয়ে কাজ করা হচ্ছে।

এটা একটা বাস স্ট্যান্ড ।

ইট পাতানো আছে বাঁশ-শ বাঁশ দিয়ে ঘরটা বানানো।

সাইডে একটা লোহার এক--

কেউ অনেক বড় বড় দুটা বিল্ডিং আছে রাস্তায় অনেক--

এটা একটা রেস্টুরেন্ট রেস্টুরেন্টের মধ্যে লোকজন বসে ঠান্ডা ও কফি খাচ্ছে চেয়ার আর--